এখানে আবার জুস আছে।

আর এই লোকের জামা কালো আর একটা লোকের জামা গোলাপি ।

একটা দাদুর-অ-অ ধুতির রং হচ্ছে নীল।

দুর্গা ঠাকুরের দশটি হাত আছে পাশে মহিষাসুর ও আছে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী।

তিনটে চারটে পাঁচ ছটা লোক আছে।

আহ সবাই আহ অফিস -এর জামাকাপড় পরে আছে একটা টাই এবং ওয়াইট জামা।

এখানে একটি হসপিটাল এর রুম দেখা যাচ্ছে লেখা আছে বি .এম. ।

একটি ব্ল্যাক কালার - এর জামা পরে লোক দাড়িয়ে আছে দূরে একটি লি রেড কালার - এর হুডি পরে লা দাড়িয়ে আছে একজন ।

ওখানে সিগন্যাল পরেছে। কারণ দুটো তিনটে বাস আছে ।

স্টেজ রং হচ্ছে সাধারণত এখানে মনে হয় ক্রিকেট খেলা হয়।

লোক দাড়িয়ে আছে সাদা কালার -এর গেঞ্জি পড়ে গারিটাতে হেলান দিয়ে এখানে একটা লোক ধরে আছে।

এখানে এখানে এখানে একটি শপ আছে ওটার--

মনে হয় সেল লেগেছে। বাই বাই টু গেট টু আছে এখানে।

এখানে একটি দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা তেরোটা গাড়ি আছে এখানে।

হলুদ কালারের এখানে একটি আহ পেট্রোল পাম্প -এ দাঁড়িয়ে আছে বাস টি।

অ্যা -অ্যা সেলিব্রেশান হচ্ছে এটা।

এখানে বেলুন টাঙ্গিয়েছে মিকি মাউস -এর লাল কালারের ।

উম শোরুমট -টার না শোরুম -টার নাম হচ্ছে বাজাজ ।

ওপরেও সাজানো হয়েছে হলুদ কালার আর গোলাপি কালার দিয়ে।

এখানে দেখা যাচ্ছে উম দুটো খেলা গাড়ি আছে।

অনেক লোক খেলা দেখতে এসছে ক্রিকেট খেলা।

এখানে-এ-এ একটা দুটো তিনটে চারটে পাঁচটা। পাঁচটা বাইক আছে।

এখানে একটি মণ্ডপে দুর্গাঠাকুরের মূর্তি তৈরি মানে পুজো হচ্ছে।

কি একটি একটা মেশিন আছে পাশে।